পাশেই একটি বিল্ডিংয়ের রং গোলাপি দেখা যাচ্ছে।

হসপিটালটি সাদা রঙের দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি খোলা জায়গা দেখা যাচ্ছে।

ভিতরে অনেক জিনিস সুন্দর ভাবে সাজানো আছে।

সামনে দুজন মানুষ দাড়িয়ে আছে।

এখানে একটি গরু দেখা যাচ্ছে।

পাশে একটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে।

দোকানটির ওপরে টিনের চাল দেওয়া আছে।

এই ছবিটিতে একটি খোলা জায়গা দেখা যাচ্ছে।

দোকানটির পাশে কতগুলি টায়ার পর পর সাজানো আছে।

রুমের ভিতরে একটি রিং লাইট দেখা যাচ্ছে।

একজন মানুষ সবুজ রঙের জামা পড়ে আছে।

দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি খোলা জায়গা দেখা যাচ্ছে।

পাশে একটি ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে।

পাশে একটি ছোট ঠাকুরের মূর্তি রয়েছে।

ভিতরে অনেক বই সুন্দর ভাবে সাজানো আছে।

এই ছবিটিতে একটি বড় বারান্দা দেখা যাচ্ছে।

উপরে আকাশে অনেক মেঘ রয়েছে।

অনেক গাছপালা রয়েছে এখানে।

দূরে অনেক উঁচু ঢিবির মতো দেখা যাচ্ছে।

নদীটির দুই সাইডে জল রয়েছে।